আর সেখানে বিভিন্ন গাড়ি ও --

শপিং মল এখানে বিভিন্ন রকমের--

বড় বড় বিল্ডিং রয়েছে।

কিছু রং উঠে গেছে | রাস্তাতে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিছু চলছে।

কেউ বা বাইক নিয়ে চলেছে ।

তৈরি করা রয়েছে তার পেছনে কিছু গাছ রয়েছে।